খুব সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছি সেই খান এ একটা বড়ো একটি্বি‌ল্ডিং টাইপের রয়েছে যার নিচ দিয়ে একটি বড়ো গেট যাচ্ছে খুব সুন্দর করে সাজানো আছে সন্ধে বেলার সময়ে।

এই ছবিটায় আমরা দেখে বুজতে পারছি যে এটি একটি বিয়ে বাড়ি অনুষ্ঠান সাজানোর জায়গা | এই বাড়িটি খুব সুন্দর করে সাজানো হয়েছে | নিচে লাল রঙের কার্পেট পাতা হয়েছে | দুদিকে দুখানা বড় বড় ভাস রাখা হয়েছে যার মধ্যে অনেক --